আমাদের সকলেরই প্রায় দৈনন্দিন জীবনে এই সাইকেল -এর একটা বিশেষ ভূমিকা রয়েছে।

এবং আমরা দৈনন্দিন জীবনে সবাই প্রায় ফল খেয়ে থাকি।

এটি একটি সেতু যার ইংরেজি অর্থ ব্রিজ ।

এই ব্রিজ -এর নিচে এই নদীটি থাকার কারণে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধের কারণে এই সেতু নির্মাণ হয়।

এখানে শুধু মাত্র জাস্ট কলম দিয়ে জাস্ট উঠছে। শুরু হয়েছে।

এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি ময়ূর।

জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ।

এবং এখানে আমরা রেস্ট নি আমরা ঘুমোই সারাদিনের ক্লান্তি আমরা দূর করি এই বেডরুম এ এই পালঙ্কতে ঘুমিয়ে।

আমরা মাঠ সবাই খুব ভালবাসি এবং মাঠে আমরা খেলাধুলা করে থাকি।